এটি একটি এয়ারপোর্ট এয়ারপোর্ট এর সামনে অনেক সারি সারি লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে আর গাড়ি যাচ্ছে এয়ারপোর্ট এর ভেতরে আর সামনে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে ।

তৈরী করা। সামনে দূর দূরান্তে অনেক গ গাছ পালা ও ঘর বাড়ি দেখা যাচ্ছে।

ট্রি দেখা যাচ্ছে সামনে একটি লোক হাতে একটি লাঠি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর চারিদিকে সুন্দর বরফ শুধু সাদা বরফ ওপরে খোলা আকাশ ।

এটি একটি রেস্টুরেন্ট যার সামনে একটি চার চাকা দাঁড়িয়ে আছে সাদা কালারের এবং তার পাশে একটি টোটো যাচ্ছে।

এটি একটি ডাক্তারখানা যেখানে অনেক পেশেন্টের জন্য অনেক বেড রাখা আছে।

এটি একটি স সিনেমা হল যেখানে দুটি লোক দাঁড়িয়ে আছে আর চারিদিকে নীল নীল অনেক চেয়ার আছে আর দি চারিদিকে সুন্দর ডিজাইন করা অস--